প্যাছনে একটা টেবিল আছে একটা চেয়ার আছে .

এটা একটা এ্যা রুম এ্যা দেখে মনে হচ্ছে কোন একটা অফিসরুম টাইপ্স কিছু।

একটা দোকান এখানে আ-ওয়াশিং মেশিন আছে ফ্রিজ আছে আ-ওয়াটার পিউরিফায়ার আছে.

অনেকজন অ্যা মানুষ সাদা শাড়ি পরে অ্যা ক্যান্ডেল দিয়ে অ্যা প্রদীপ জ্বালাচ্ছে। তাদের মুখে অ্যা সাদা কাপড় বাঁধা আছে ।

একটা মিষ্টির দোকান আ তিনটে তাকের মধ্যে বিভিন্ন রকমের মিষ্টি রাখা আছে.

চুল ছেলেটা একটা ব্লু কালারের আ কাপড় শরীরে পেঁচিয়ে আছে.

এবং আঃ জিনিস আঃ স্টোর করার জন্য বেশ কিছু আঃ তাকও বানানো আছে।

চকলেট আছে আ রাইস আছে আচার আছে অ্যা।

রোয়ে এটা একটা শপিং কমপ্লেক্স .

হ্যাঁ দূরে এস_বি_আই এর অনেকগুলো উম আঃ সাইন বোর্ড দেখা যাচ্ছে .]

আর সামনে অনেকগুলো বাইক রয়েছে আর কিছু লোকজন দাঁড়িয়ে আছে।

এখানে পুরোটা ঘরে অনেক খেলনা ছড়িয়ে ছিটিয়ে আছে।

আ ওয়ালে একটা টিউব আছে আ তারপর সুইচ বোর্ড আছে.

হ্যাঁ এটা একটা কাপড়ের দোকান আঃ দোকানে অনেক জিনিস রয়েছে অনেকগুলো ওড়না ঝোলানো রয়েছে .]

বিল্ডিংটার মধ্যে একটা জায়গার মধ্যে আ ঠাকুরের মূর্তি রাখা আছে।

আ এটা একটা আ দোকান দোকানের অ শোকেসটার -টার ভেতরে আ স-সামনের দিকে গ্লাস লাগানো আ --

আর এখানে একটা গাড়ি রয়েছে এ একটা উম স্কুটার রয়েছে তার মধ্যে দুজন লোক বসে আছে।

বিল্ডিংটাতে অনেকগুলো লাইট রয়েছে.

এটা একটা আ প্রেয়ার হলের ছবি।

হ্যাঁ এটা একটা বেডরুমের ছবি এখানে একটা খাট আছে.

এটা একটা বাইকের শোরুমের ছবি এখানে অনেকগুলো বাইক রয়েছে.

আঃ একটা ক্লাসরুমের ছবি এখানে অনেকগুলো ব-বেঞ্চ রয়েছে বেঞ্চগুলো খালি.

এবং ও-ওয়ালের মধ্যে অনেকগুলো আঃ গাড়ির পার্টস রাখা আছে।